যেখানে অনেক ধরনের আঃ কালচারাল ড্রেস ট্রেডিশনাল ড্রেস এবং বিভিন্নরকম অর্ণামেন্টস উম সারিবদ্ধভাবে সাজানো রয়ে--

এবং তার সামনেই দেখা যাচ্ছে দুটি উঁচু উচুঁ বিল্ডিং এবং এই দৃশ্যটি ত্রিপুরা ইউনিভার্সিটির দৃশ্য।

যেখানে বিভিন্ন জাতের বিভিন্ন বিভিন্ন বর্ণের বিভিন্ন বয়সের ছোট ছোট বাচ্চাদের শিক্ষাদান করা হচ্ছে।

এবং এই মহলটি অবশ্যই মেলা গড়ে অবস্থিত নীরমহল এর দৃশ্য।

গেস্ট হাউস প্রবেশের রাস্তা যার নাম গীতাঞ্জলি ট্যুরিজাম গেস্ট হাউস ।

এবং এই কেসটা হচ্ছে সামনে ইয়াম দুদিকে উম বাউন্ডারি দিয়ে রাখা এই রাস্তার।

যেখানে অনেকগুলি দোকানঘর বা মার্কেট রয়েছে বিল্ডিং রয়েছে।

এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি বিল্ডিংয়ের একটি ফ্লোর যার মধ্যে অনেকগুলি মানুষ বসে আছে দাঁড়িয়ে আছে হাঁটাচলা করছে।

তার মধ্যেই এই এক্সিট গেটের সামনে কিছু সিঁড়িতে কিছু মানুষ বসে আছে।

যার ভিতরে অনেক অনেক ধরনের বাঁশ বেতের তৈরি অনেক ধরনের ইকোফ্রেন্ডলি --

এই ছবিটিতে দেখা যাচ্ছে একটি রাস্তা উম একটি মার্কেটের দৃশ্য।

এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি চারজন মহিলা যারা একই ধরনের ইউনিফর্ম পরে আছে।

স্পেটার বাইটি রেস্টুরেন্টের ও একটি হোটেলের দৃশ্য।

লিফট রয়েছে এবং এটি রিসেপশন ডেস্ক রয়েছে এবং এই রিসেপশন ডেস্কের সামনে তিনজন ব্যক্তিকে দেখা যাচ্ছে।

এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি মেডিকেল চেম্বারের সিন ।

যার উ ইকুপমেন্ট এবং বিভিন্ন রকম যন্ত্রপাতি ইত্যাদি দেখে বোঝা যাচ্ছে যে একটি--

এবং তার পাশেই অনেকগুলি ছোট ছোট রিক্সো দাঁড়িয়ে আছে এবং তার আশেপাশে--

এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি ফলের মার্কেট যেখানে অনেকগুলি ফলের স্টল রয়েছে।

যেখানে অমম কিছু দেওয়ালে লাগানো কিছু--

এবং তার সামনে যেখানে অনেক মানুষ বসে আছে এবং তার সামনে অনেকগুলি চেয়ার টেবিল বসানো রয়েছে।

এই ছবিটিতে দেখা যাচ্ছে একটি সুন্দর পার্ক বা একটি সুন্দর আশ্রমের দৃশ্য।